সেখানে লেখা যাচ্ছে যে পংসু ধারে অবস্থিত পং ডাউন পেমেন্ট -এ এই গাড়ি পাওয়া যায় | আরতিরিশ মাস সময় দেওয়া--

এখানে দেখা যাচ্ছে একটি সুড়ঙ্গ সামনে দেখা যাচ্ছে মানে উমম আবর্জনা জনিত --

তিনি তার সামনে যে মাঠ আছে মাঠ বলতে মাঠ গুলি সব এবং লালচে ঘাস মেশিন ।

যাবতীয় উপকরণ মহিলারা নিয়ে আসে শুনে ছোট ছোট ছেলেমেয়ে শিশুরা | শিশুদের আনন্দের নিরানন্দ যে কোনো পুজো পার্বনে শিশুরা চায় আনন্দ ।

বড়োরা সেই আনন্দ কিছু করতে তাদের আনন্দকে আরো আনন্দিত --|

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বিল্ডিং | বিল্ডিং -টি সম্ববত বি .এড কলেজ হতে পারে | তার পাশে দেখতে পাচ্ছি একটি টাওয়ার টেকনো বা নেটওয়ার্ক -এর টাওয়ার হতে পারে তার পশে দেখতে পাচ্ছি আর একটি বিল্ডিং ।

কিন্ত দেখা যাচ্ছে যে এই বিল্ডিং -টি সম্ভবত বি .এড কলেজ হলে সাধারণত ছেলেমেয়েরা বি .এড কলেজ পড়ায় অংশ গ্রহণ করতে পারে | কারন তাদের মেধা অনুযায়ী তারা বি .এড -এ --